ওটা তোমার যদি হয় তো কখনো কখনো পৌষ মাসের একটু শেষ দিকে হয় বা যদি একটা থাকে না যে বৃষ্টির আবহাওয়াটা আহ বোঝা যাবে আর, আর একটা ব্যাপার সবাই বলে যে আহ ঠান্ডাটা পড়বে পড়বে তো ওই বৃষ্টিটা হওয়ার পরেও নাকি আরো বেশি পরিমানে ঠান্ডাটা পরে। আরো বেশি পরিমানে ঠান্ডাটা পরে যায়। না এই মুহূর্তে আসংখ্যা নেই উম কিন্তু আমি দেখলাম কালকে না বেশ আহ সাড়ে দশটার পর থেকে ঠান্ডাটা কিন্তু লাগছিল। আহ ঘোরা ফেরার জন্য খুব ভালো weather আমি বলবো আহ ধরো ওই উম যেটা ধরো নভেম্বরে তো ঠান্ডাটা পড়েই যাচ্ছে আহ তুমি না বেশ দূর্গা পুজোটা ধরো শেষ হচ্ছে অক্টোবর মাসটার পরে না খুব ভালো weather থাকে তখন ঘুরতে পারো বা জানুয়ারী পরে তার পরে ঘুরতে পারো। বা তুমি এই time টাও ঘুরতে পারো কারণ এখন তো সেই পরিমান ঠান্ডাটা পরেনি না। হ্যাঁ তুমি এখনও ঘুরতে পারো

আচ্ছা আচ্ছা তুমি এই time এ ধরো সমুদ্রর দিকেও ঘুরতে পারো ওখানের আবহাওয়াতেও বেশ ভালো থাকে এই time এ এই যেমন পুরী দীঘা

আহ খুব একটা রাতটা যত বাড়ে একটু খানি বাড়ে অতটা পড়ে না পুজোর সময় আহ হ্যাঁ এই বছর যেমন বৃষ্টি তো মানে এতো বৃষ্টি হয়েছে ঘোরা বন্ধ হয়ে গেছিলো সবারই। আর সেই ইয়েতে তো মানে পূজো মন্ডপ গুলো যে ভাবে ছিল যে ভাবে excitement এ অত মানে আহ তৈরী করা হয়েছিল একদম পুরোটা ভেস্তে গিয়েছিলো বলতে গেলে এতো ভারী বর্ষণটা হচ্ছিলো।

উম বৃষ্টির পরিমানটা আস্তে আস্তে বারছিলো আর বৃষ্টিটা মানে সারাদিন হয়নি কিছুক্ষন হয়েছে আবার আহ বন্ধ আবার কিছুক্ষন হয়েছে।

না না একদমই না খুব ভালো time ওটা হ্যাঁ না বড়ো দিনের সময় খুব ঠান্ডা থাকে না। এই time টাও কিন্তু ঘোরার জন্য খুব ভালো আহ কলকাতায় আমরা যেটা জানি খুব ভালো ভাবে মানে আহ ওটা পরিবেশন করা হয় যে হ্যাঁ এখানে আহ পার্ক স্ট্রিকটা দেখতে খুবই সুন্দর ভাবে ওরা সাজায় বেশ ভালো লাগে দেখতে। না না না সে রকম না just একটা normal তুমি গায়ে চাদর বা normal একটা কিছু নিয়ে বেরোলে তাতেই আহ সেই রকম time টা আমি আন্দাজে বলতে পারবো যে খুব জোড় হয় তো সতেরো আঠেরো বা কুড়ি এই রকম থাকে এর থেকে নামে না। না সেরকম অসুবিধা হয় না।

হ্যাঁ প্রাকৃতিক বিপর্যয় যদি মানে হয়ে যায় তাহলে weather টা বেশ ভালো রকমই না এক ঝটকায় change হয়ে যায় হ্যাঁ সমুদ্রের অবস্থা খুবই খারাপ হয় মানে এতো পরিমানে ঢেউটা আসা যাওয়া হয় তারপর মেঘের যে অবস্থানটা থাকে সেই গুলো মানে একদম আহ মানে কিছুক্ষনের মধ্যে না পুরো সব পরিবর্তন ব্যাপারটা দেখা যায়

উত্তরের দিকে গেলে বরফ যে time টা পাওয়া যাবে আহ আমার যতটা মনে হয় মানে ধরো এদিকে যেমন এই time এ তো খুব একটা ঠান্ডা মানে just পড়তে শুরু হয়েছে ডিসেম্বর করে গেলে তো তুমি প্রচন্ড পরিমানে পাবেই আর আমি যতটা জানি যে জানুয়ারি মাসে তো কোনো কোনো জায়গা বলা থাকে যে এই জায়গা গুলো যাওয়া যাবে না। বিপর্যয় এলাকা এরকম ভাবে মানে বোর্ড দিয়ে এগুলো বন্ধ হ্যাঁ রাস্তা বন্ধ হয়ে যায় বলতে পারো। অনেক সময় তো যারা মানে পর্যটক থাকে ঘুরতে যায় অনেক time এ ওরা মানে আটকেও থেকে যায় ওই যখন রাস্তা ধরো বরফে ঢাকা পরে যায় ওইরকম সময়টাতে হ্যাঁ ওইদিকে বর্ষাটাও বেশ ভালো রকমই হয় যখন হয় বলতে পারো।

আর একটু আগেই নাকি ওদের ওই ভাবে ব্যাপারটা শুরু হয়ে যায়।

ভাবে প্রভাব গুলো কিন্তু আহ ফেলে যেখানে মানে মানুষকে একটু বেশি মানে বলে না যে আহ বিপর্যয়ের সম্মুখীন হওয়া তো ওই ব্যাপারটা কিন্তু হয়ে যায়।

কলকাতায় মানে আহ ধরো আহ বাড়তেও পারে কমতেও পারে এইটা নয় যে নিদিষ্ট মাত্রায় থেকে যাবে আহ ধরো এক degree বাড়লো বা এইরকম না আহ কোনো দিন

উঠে যেদিন খুব ভালো ভাবে রোদটা উঠে যায় না সেদিন আহ ওই বারোটা নাগাদ বা একটা নাগাদ আহ চল্লিশ বা একচল্লিশ এরকম কিন্তু হয়। আহ না সেই ব্যাপারটা না কারণ শীতকালে তো অনেকেই আহ থাকে না যে রোদটা খুব ভালোবাসে তো সেই ভাবে রোদটা লাগে না যে গ্রীষ্মকালে আমরা যেটা চল্লিশ একচল্লিশ মানে ভাবি যে হ্যাঁ একদম সেটা মানুষের পক্ষে একটা ক্ষতিকারক ব্যাপার কিন্তু শীতকালে সেই ভাবে প্রখর ব্যাপারটা থাকে না। মানে খুব যদি হয় আহ মানে এক percent বা দু percent থাকে ওই চল্লিশ থেকে একচল্লিশ degree হওয়াটা

হ্যাঁ হ্যাঁ এই রকমই পাওয়া যায় খুব একটা বাড়ে হ্যাঁ কলকাতায় গরমটা কিন্তু একটু বেশি পরে। অন্য এলাকার তুলনায় হ্যাঁ মানে আমরা তো জানি কলকাতার population টা অনেক বেশি জনসংখ্যা অনেক বেশি এবার সেখানে আহ অত অত মানুষের মানে দৈনন্দিন কাজ কর্ম সব রয়েছে যেখান থেকে খুব বেশি পরিমানেই গরমটা প্রভাব বিস্তার করে থাকে। না শীত কালটার সময়ে সেরকম ভাবে অসুবিধা হয় না।

না না সেরকম ব্যাপারটা এই time টাতে তুমি পাবে না। আর যদি ভাবো যে মানে এই weather টার কারণে তুমি যদি কোথাও যাওয়ার মতন উম ভেবে রেখেছো cancel করবে করো না কারণ weather আহ আগের থেকে ধরো তুমি ভেবে রাখবে যে weather এর জন্য যাবো না আহ ঠান্ডাটা খুব বেশি হতে পারে সে দিনটা ঠান্ডাটা কম থাকলো। তোমার ঘোরার ব্যাপারটা cancel করে কোনো লাভ তো হয় না। কারণ weather এর ব্যাপারটা কেউই confirm বলতে পারে না।

হ্যাঁ আর মানে বলতে গেলে আহ weather এর যে ব্যাপারটা সেখানে তো বর্ষাকালে হ্যাঁ জুন জুলাই মাসে তো প্রাকৃতিক দুর্যোগ মানে প্রায় সই দেখা যায়। আজকে বৃষ্টি কালকে হয় তো বন্যা বৃষ্টির কারণে মানে প্রচুর পরিমানে এটা হতেই থাকে। আমরা তো দেখেছি অনেক অনেক আহ ধরো এই কিছুদিন আগে যেমন আম্ফান ব্যাপারটা আগের বছর বা তার আগের বছর ছিল এই ব্যাপার গুলো তো থেকেই যাচ্ছে যেটা হ্যাঁ ওই রকম সময়টাতেই হয়। না ওই রকম ব্যাপার গুলো শীতকালে হয় না। সেদিক থেকে একদম নিশ্চিন্ত যে আবহাওয়া শীতকালে এরকম ভাবে প্রভাব বিস্তার করে না। হ্যাঁ সেই time টা বেশ মনোরম type এর পাওয়া যায়। সেই time এ ঠান্ডাটাও থাকে না কিছু না। এতটা পরিমান থাকে না যেটা তুমি মানে আহ ভালো ভাবে ঘুরতে পারবে।

না না সে ভাবে কোনো problem হবে না কারণ আহ যদি flight এ কোথাও যাওয়ার মতন plan থাকে কারণ যদি খুব বেশি ভাবে কুয়াশা থাকে তো সেটা তো cancel হয়ে যায় বা delay হয়ে যায়। কুয়াশার জন্য কারণ ওটা খুব আহ risky হয়ে যায়। যেটাতে জীবন যাত্রাতে মানে বলে না যে একটা উম একটা অন্য রকম ব্যাপার হয়ে যাবে।

হ্যাঁ আমি তো বলবো আহ মানে কোথাও যাওয়ার সময় হাতে সময় নিয়ে বেরো নাটা খুব দরকার। কারণ কখন কিভাবে weather change হয়ে যাবে। কি ভাবে problem এ পড়তে হবে সেটা বোঝা খুবই মানে আহ বলে না যে

হ্যাঁ এখন weather খুবই ভালো আছে।

সপ্তাটাতে তুমি কোথাও যেতেই পারো। হ্যাঁ হ্যাঁ একদম আপনার সাথে কথা বলেও খুবই ভালো লাগলো আপনার যাত্রা খুবই ভালো হোক উম ধন্যবাদ। কিসের কি খবর তোকে যে বলেছিলাম কাজটা করেছিস? বলেছিলাম না translation গুলো করে, করে রাখতে ও ও কোনো file পায়নি। আর একটা শোন শোন একটা file পেয়েছে সেটাও পুরো আধ ক্যাপচা আছে boat file টা খুলছেই না। পুরো entertainment চায় ওর। ওই আচ্ছা তুমি চার line প্রথম প্রথম যে চার line টা পাঠিয়েছো শোনো শোনো শোনো প্রথম যে চার line টা পাঠিয়েছো না ওর মধ্যে কোনো মাশালা নেই। ওকে মশলা করে দিতে হবে। কি কেউ দেখলে মানে চার দিন মনে রাখবে ওই রে শাশুড়িটার কি কষ্ট কর করতো মানে কত কষ্ট দিতো বউটাকে সে এরকম একটা বুঝতে পারছো মানে মানে মানে শাশুড়িটা বলবে, বলবে ওকে কি আহ ও বউমা তুমি একদম বিচ্ছিরি মানুষ ওই রকম একটা কথা বার্তা।

কোনো বুদ্ধি নেই তুমি সেই আহ সাহিলের মানে আহ কি বলে ওটাকে নিয়ে আহ চা চা চা চায়ের বাসন তোলো বুঝতে পারছো। ওই রকম ব্যাপার স্যাপারটা দেখাবে একদম বিচ্ছিরি বাজে। তোকে কি আমি কি শিখিয়ে দেবো কি রকম লিখতে হয়? তাহলে তোর টাকাটা আমাকে দিস হ্যাঁ না আমার না সময় নেই আমি লিখবো না বা আমি কেন লিখতে যাবো তুই যখন project টা তুলেছে কে? আমি কি তুই? না তুই যখন তুলেছিস তুই করবি সোজা কথা

সব গুলো file তুই পাঠিয়েছিস বল এবার? কটা file পাঠালি বল? চারটে file পাঠিয়েছিস তো চারটের মধ্যে তিনটে খুলছে না। একটা খুলছে এখনো। ও হ্যাঁ এই তো খুলেছে সব গুলো ঠিকই বলেছিস। ও খুললো তো চারটেই খুলেছে।

তাহলে একটা কাজ কর।

আমাকে অনেক কষ্ট করে খুলতে হয়। একটু মানে নিজেকে Upgrade কর একটু apple ট্যাপেল কেন entertainment world এ করবি, ছবি গুলো করবি কি করে করবি? সেই ছবিটা করে ছিলিস মানে ওই যে তুই বললি ওই মাঝ খানে না যা dubbing করেছিলাম আমি কি নাম ছিল ছবিটা? পরান যায় জ্বলিয়া রে হ্যাঁ পরান যায় ওই যে মানে নিজের husband কে করছিলো মহিলাটা। সেটা তো বাপ রে বাপ সেই মহিলাটি কি তা কি ন্যাকা করতো। আর সেই dubbing টা তুই আমাকে দিয়েছিলিস। কেউ করে এরকম তবে তুই জানিস আমি সেরকম মহিলা নয়। কিন্তু তুই ওই সেই dubbing টা আমাকেই দিবি। যাই হোক ছবিটা কথায় এখন কি, কি চলছে? ভালোই কাজ করেছিলিস তো ওখানে তুই। ও মানে তুই তোর কাজটা শেষ করে দিয়েছিস? ও এবার মানে distributor টাকে দিয়ে দিয়ে, মানে দাওয়া হয়ে গেছে এখন বেরোয়নি মনে হয় বেরিয়েছে বইটা? ও কি জানিস? নিজে ছবিটা করেছিস তোর মনে নেই ওটা ছবিটা release হয়েছে না হয়েছে কিচ্ছু জানিস না। ছাড় এগুলোর কথা এবার শোন আহ ওই যে একটা ছবি আহ আমরা তো একটা ছবি বানাচ্ছি মানে ওই short film বানাচ্ছি একটা কাজ করি একটা ছবি দেখেছিলিস আহ মানে অনেক দিন আগেকার কথা বৈতারিনী। Short film দেখেছিস ওর মধ্যে সৌমিত্র চ্যাটার্জী আছে একদম short film দশ বা পনেরো minute আহ বইটা ঠিক আছে। বৈতারিনী ভীষণ ভালো ছবিটা আর ভাবতে পারছিস আহ সৌমিত্র চ্যাটার্জী মানে তো তুই মানে ভাবতে পারবি obviously কিছু বলার মতো আর নেই ওনার কাজ। কি ভালো ছিল বইটাও ভালো বৈতারিনী তো জানিস ওই যে মানুষ মারা যায় তার পরে যে চলে যায়। হ্যাঁ তো সেই আহ বৈতারিনীর ওপর ওই ছবিটা ছিল। খুব ভালো ছবিটা তোকে না একটা কাজ করি তোকে link টা পাঠাবো আমি প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে আর একটা ছবি যে আমাকে খুব appeal করে সেটা হচ্ছে masaan বইটা দেখেছিস masaan Masaan বইটা ভীষণ ভালো। খুব ভালো ছবিটা ওইটা দেখবি একটু আহ দেখে তোর মনে হবে মানে তুই দেখিস তোকে বলে দিতে তো চলবে না। আর দেখেছিস?

আমার রাহুল বোস এর আর একটা আহ ছবি খুব ভালো লাগে সেটা হচ্ছে আহ কি বলে ওটাকে ওই মানে hollywood মানে আহ bollywood এর বইটা রাহুল বোস তো না আর কি হাসি হ্যাঁ মল্লিকা শেরাওয়াত ছিল ঠিক বলেছিস। ওই বইটায় আমার এতবার দেখছি আমি আমার বোন বসে বাবা রে বাবা সেই বিয়ে থেকে পালিয়ে যায় দু বার পালিয়েছে। মানে একটা ছেলের সাথে দু বার বিয়ে করতে গেছে দু বারই পালিয়ে গেছে মল্লিকা শেরাওয়াত। আর দু বারই পালিয়েছে একবার পালালো, পালাবার জন্যে আর একবার পালালো বিয়ে করার জন্যে কি অবস্থা। তুই দেখবি এটা পাঠাবো তোকে হ্যাঁ masaan টাও দেখিস আর তুই কি কি কি দেখছিস এখন? আচ্ছা ওই শোন ওই serial টা দেখেছিস? কি বলে ওটাকে আহ দাঁড়া

আরে ওই serial টা দেখেছিস? একটা কি বই আছে? না যে মানে কি কি শুনিস বলছি তুই

হ্যাঁ টা খুবই ভালো third series টা চলে আসবে।

কি বলবো তুই এখন কি দেখছিস? তাই তো জিজ্ঞেস করলাম তোকে কি দেখছিস আজ কাল তুই?

কি থাকে রে money heist এ মানে story টা কি? কাহিনিটা কি? আচ্ছা

টাকা print করছে তারপরে নিয়ে পালালো কি করে? এবার মানে আমি বুঝেছি কি আসলে চুরিটা চুরি কেন হচ্ছে এবার। এরই এরা, এরা যে বানায় না এরা মানে একটা plan করে সেই plan গুলো copy করে নেয়। কি বাজে বাবা তারপরে বল বল আর একটু

ঠিক আছে তাহলে আহ যাবি একদিন শোন না একদিন আমার বাড়িতে আয় তাহলে এক সাথে বসে দেখবো। এক episode সাথে বসে দেখলে না কি হবে আমার একটু মনে লাগবে তাহলে আমি তার পরে দেখবো আসবি? এই শনি বারটা আয় শনি বারটা আয় তাহলে। ঠিক আছে তাহলে একটা কাজ কর কখন আসবি বল একটু time টা তাহলে shoot এ যাবি শনি বারটা আচ্ছা তাহলে কবে আসবি?

হ্যাঁ কিন্তু নেই আসবি তাহলে তো হ্যাঁ তাহলে একটা কাজ কর চলে হ্যাঁ রোব বার কখন আসবি বল?

Lunch করে আসিস lunch করে আসবি কেন? দূর বাইরে থেকে আনাবো। ঠিক আছে বাইরে থেকে কি খাবি? আহ ঠিক আছে কি কি খাবি বল বাইরে থেকে? খাবি তো? খাবি তো

হ্যাঁ Hello হ্যাঁ বল।

হ্যাঁ এই তো চলছে। তুর মা ডাকল যে? হ্যাঁ কাজটা হয়ে গেলো। একটু কাজ ছিল একটা গ্যাস সিলেন্ডার এসছিল সেটাই নামালাম। তো এখন গ্যাসের দাম কত নিলরে? গ্যাসের দাম মনে হয় মিতো জানিনা। মা বাবা Pay করেছিল। মনে হয় যথা সম্ভব এগারশ।

প্রচুর কারণ আমি গ্যাস আমি Pay করেছি Last । পাঁচশ কত টাকা দিয়েছি ঠিক আছে? পাঁচশ থেকে ভাব এগারশ Double এর থেকে ও বেশি। প্রচুর প্রচুর দাম

উঠা নামা করছে এই রকম। গাড়ি নিয়ে বের হচ্ছি তো মনে হয় বোকে ব্যাথা করছে। মানি কি বলব আর? যে Travel এ যা খরচা না প্রচুর। আর তুর যে একটা গাড়ি Accedint হয়েছিল। তুই এখন কেমন আছিস? এখন সবশুকিয়ে গেছে মোটামুটি। হাত, পা, কনুই এগুলিতো ছেঁচরে গিয়েছিল। বলিস না কি বলব প্রাম আমি ষাট্র Spreed এ ছিলাম। তো আমাদের অফিস যাওয়ার আগে একটা ফাঁকা রাস্তা আছে। Help hend কিছু ছিলনা তো রাস্তাটা খারাপ ছিল তো গিয়ে দর নতুন ফিসে রাস্তা ঠিক করেছে ফিস দিয়ে। এইবার রাস্তাটা খুব ভালোই ছিল। আমি ফাঁকা দেখে প্রায় টানছি প্রায় বলতে খুব Spreed ছিলামনা। কারণ আস্তেই গাড়ি চালাই আমি। সে জানি।

তো আমি ষাট্র Pickup এ যাচ্ছিলাম। তো একটা কুকুর দেখতে পাচ্ছি দূরে দাঁড়িয়ে আছে ঘরের উপারে। সেটি একেবারে সামনে চলে এসছে। নিয়ে? তারপর আর কি? আমি জেরে ব্রেরেক দিয়েছিল। আর সে তেল চরেছে চাকা না স্লিপ কেটে গেছে। আর Control করতে পাড়লামনা। কারণ গাড়ি স্লিপ করে গেলেইতো বুঝতে পাড়ছিস কি হবে? হ্যাঁ আর কুকুরটার কুকুরটার কি হলো? কুকুরটার কিছুই হয়নি। কুকুরটার রাস্তা পায়নি। কারণ কুকুর এক হাতে আগে আমার গাড়ির অবদ্দি গিয়েছিল। এক হাত অবদ্দি কুকুরটা আছে যেখানে তার এক হাত অবদ্দি গাড়ি ছেঁচরে গিয়েছিল। কুকুরটার তো দেখেই চলে গেছিল আর আমারতো অবস্থা খারাপ। গিয়েতো সব আমার অফিস Stap গুলো সব নিয়ে গেল Hospital । গিয়ে Hospital এ Drasing করল। একটা Injuction দিল। দিয়ে বলল বাড়ি যাও ঠিক হয়ে যাবে। মানি ভাঙাচুরা কিছু হয়নি। এই ছিঁড়া ফাটা গিয়েছে একটু এই। যে তুই বল তুই তো শোনলাম তুর বাবা গাড়ি কিনল নতুন? হ্যাঁ তাছাড়া নতুন গাড়ি নিয়ে এখন উরছি। না না ভাই আস্তে গাড়ি চালাইস গাড়ি। দেখলি তো আমার কি লহো? আরে কি করবো আর? নতুন গাড়ি না? হাত বসে গেছে।